সতেজ স্ফুর্তি এবং

উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে

বড়ো এলাচ কিন্তু আমাদের শরীরের পেটের

নানা ধরনের অসুবিধা

একেও কিন্তু ঠিক করতে পারে

অনেক ধরনের ব্যাধি যেগুলো আমরা অনেক

আমরা ভেতরে বড়ো এলাচের ভেতরে আমরা কিছু

দানা পাই যে দানাটাই আমরা ব্যবহার করবো

এই উপকার এবং ঔষধি কারুকাজে

আমরা খোসাটা use করতে পারি তাতে আমাদের কোনো অসুবিধা নই কিন্তু আমরা চেষ্টা করবো যাতে দানাটাই আমরা ব্যবহার করি

গবেষনায় দেখা গেছে যে

এলাচের শরীরে কিছু নির্যাস এবং কিছু ঔষধি গুণ আছে যেটি

caffeine দূর করতে পারে যাতে আপনার

cancer -এর মতো দূরারোগ্য

রোগ ব্যাধি সেইগুলোকে কিন্তু নিয়ন্ত্রণ বা

বাধা দিতে পারে যাতে আপনার ভবিষ্যতে এই ধরনের রোগ বা ব্যাধি না হয়

এবার আমরা জানব কী করে এটাকে ব্যবহার করবো খুব সহজ পদ্ধতি

দানাগুলো যেগুলো ছিল সেগুলোকে গুঁড়ো করে

উষ্ণ গরম জল বা উষ্ণ দুধের মধ্যে রেখে

আমরা এটাকে সেবন করবো সকাল বেলা এবং রাত্রি বেলা সকাল বেলা আমাদের মাথায় রাখতে হবে যে কখনোই খালি পেটে অর্থাৎ

সময় দিয়ে তারপরে আমাদের ওটা সেবন করতে হবে এবং রাত্তিরেও ঠিক খাওয়ার পর রাত্রি বেলা আধাঘণ্টা পরে আমরা দুধের মধ্যে দিয়ে উষ্ণ উষ্ণ গরম জল বা উষ্ণ দুধ গরম দুধের মধ্যে দিয়ে

তিন থেকে চারটি দানা দেব দিয়ে সেটাকে আমরা গুঁড়ো করে নিয়ে সেটাকে সেবন করবো

আশা করি এটা আমরা তিন মাস করলে আমাদের শরীরের অনেক ধরনের অসুবিধা

কমবে এবং সুস্থ্য হতে পারবো

এই চলছে ধর কোনমতে। দে বাড়ির সবাই ভালো আছে?

হ্যাঁ আমরা সবাই ভালো আছি। একটু মা বাবার একটু অসুবিধা কারণ এই ঠান্ডা গরম পরছে ধর আবহাওয়া পরিবর্তন হচ্ছে তো দে একটু problem. হ্যাঁ এটা দেখ একটা তুমি ঠিক কথা বলেছো। মানে আবহাওয়া change এর সময় না মানে ঠান্ডা গরম যে আবহাওয়াটা আসছে তাতে কিন্তু ধর তোমরা যারা বয়স্ক মানুষ বা যারা ধর বাচ্চা শিশু না তাদের কিন্তু মানে problem দেখা দিচে এজন্য এরকম জ্বর জ্বালা রোগ হচ্ছে। সেটা তুমি নিশ্চয়ই আহ দেখতেই পাচ্ছো যেমনটা তোমার আহ বাবা মায়ের হয়েছে।

হ্যাঁ দেখ এটা একটা তুমি ঠিক বলেছ মানে এ দিনেরটা দেখবে সকালবেলাতে উঠবে না তুমি দেখবে গোটা আকাশ মানে একদম মেঘাচ্ছন্ন বা কুয়াশাচ্ছন্ন হয়ে থাকে ঠিকাছে তারপর একটু দেখবে সময় যাওয়ার সাথে সাথে না আহ দেখবে যে আকাশটাতে কিন্তু আবার মানে রোদ আসছে এবার কী হচ্ছে বলতো? সকাল থেকে তোমার শীত আবার ধর দুপুর বাড়ছে তাতে কী হয়েছে ধর মানে গরমের প্রভাবটা বাড়ছে এর ফলে কী হচ্ছে মানে শরীর ঠিকমত তোমার এর শরীরটা মানে নিতে পারছে না আবহাওয়াটার সাথে সইতে পারছে না আরকি combination কিন্তু মানে হম ঠান্ডাটা হঠাৎ করে লেগে যাচ্ছে বা বিভিন্ন শারীরিক problem দেখা দিচ্ছে। হ্যাঁ ঠিকই বলেছো। কারণ আবার রোদ্রে যখন যাচ্ছি তখন মনে হচ্ছে যেন গরম লাগছে আবার ছায়ায় যাচ্ছি তখন মনে হচ্ছে ঠান্ডা লাগছে। মানে আবহাওয়া যখন হ্যাঁ বল ঠিকই বলেছো তুমি। দেখো মানে রোদে যখন দাঁড়াচ্ছি না তখন মনে হচ্ছে গিয়ে একটু যাই ছায়াতে গিয়ে দাঁড়াই বা fan এর তলায় গিয়ে দাঁড়াই এমনটা মনে হচ্ছে আবার যখন তুমি fan এর তলায় গিয়ে দেখনা মানে ঠান্ডা লাগছে তখন মনে হচ্ছে রোদে গিয়ে দাঁড়াই কী হচ্ছে জানো তো মানে একই সাথে দুটো আ আহ যখন সংমিশ্রণ ঘটে যাচ্ছে না মানে বা মানে একটা পরিস্থিতি তৈরি হয়েছে শরীরের জন্যে। হ্যাঁ ঠিকই বলেছো। দিয়ে এরম করে চলছে ধরো এ ওষুধ পাতি তারপর তো আমার মেয়ে আছে একটা তা মেয়েকে তো ঠান্ডা জ্বর এসব লেগে থাকবে সবসমতেই হ্যাঁ দেখ তোমার মেয়ের বয়স তো এখন অল্প একটু সাবধানে রেখ আর বুঝতেই পারছো যেখানে তোমার আমার মত মানে আমদের মত বয়সের ছেলেদের যেখানে ঠান্ডা লেগে যাচ্ছে বা শরীর খারাপ হচ্ছে আমরা যেমন ঠিকমত ভাবে এ মানে থাকতে পারছি না শরীরটা গঠন করাতে পারছি না এরমভাবে ওরা তো বাচ্চা ওদের তো হবে কারণ স্বাভাবিক ব্যপার তাই না? হ্যাঁ সেটাই ধর যদি আবার চান করে একটু late হয়ে গেছে ধর মানে চান কর বারোটার সময় যদি একটা বাজে যাচ্চে একটু তারপরে ঠান্ডা লাগে যাচ্ছে কারণ ধর আবহাওয়া এখন তো পরিবর্তন হচ্ছে তো সেই জন্য বেশি problem টা। হ্যাঁ ওটা দেখ একমাত্র তুমি ঠিকই কথা বলেছো, দেখ শীতের দিনের সময়টা না কিন্তু মানে বুঝে উঠতে পারি না তুমি দেখবে এ মানে এই সকালে যখন উঠবে না মনে হবে যেন ও যখন দেখবে দশটা বাজছে তখনও লাগবে তুমি সকাল হয়েছে মানে ঘুম থেকে যদি না ওঠ তোমর তারপর তো একটু খাওয়াদাওয়া করার পর ভাবছি যে দুপুর হয়ে গেল কিন্তু তখনও কিন্তু মানে তুমি বুঝতে পারবেনা যে দুপুর হয়ে গেছে চান করতে খেতে দেখবে দুপুরের খাবারটা খেতে তোমার দেখবে বেজে যাবে তিনটে থেকে চারটে মানে তারপরই সন্ধ্যা আরকি। তো শীতের দিনটা মানুষ সময়টা একটু বুঝতে পারে না মানে কিভাবে চলে যায় কেউ। বোঝেই না তাড়াতাড়ি দ্রুততার মধ্যে চলে। হ্যাঁ সেটাই। এইতো এবার গ্রীষ্ম পরে যাবে তারপর তো তুমি বুঝতে পারবে কেমন রোদ তাই না?

দেখ এটা একটা ঠিক মানে গ্রীষ্ম পরে গেলেই তো মানে রোদের এর প্রকোপ বাড়তে লাগবে তারপরে তোমার এর গরম লাগবে সেটাতে দেখ গ্রীষ্মের সময় মানে খুব একটা শরীর খারাপ হয় বলে কিন্তু মনে হয় না। যত শরীর খারাপ জ্বর জ্বালা ঠান্ডা লাগা বিভিন্ন রকমের রোগ তুমি কিন্তু শীতের সময় দেখতে পাবে হ্যাঁ দিয়ে তো এত গরম পরবে তাহলে শীতে কোথাও বেড়াতে গিয়েছিলে tour বা কোথাও দূরে জায়গায়? হ্যাঁ দেখ গিয়েছিলাম বলতে গেলে আমি তোমার এর মানে দার্জিলিং গিয়েছিলাম ঠিকাছে ঘুরতে মানে family র সাথে গিয়েছিলাম তা আহ সেখানে ঘুরে এলাম উম ভালো লাগল বা আর তোমার কী কোনো কোনো জায়গায় কাজ যাওয়া হয়েছিল মানে family র সাথে বা বন্ধুদের সাথে ? ও তালে তুমি দার্জিলিং গিয়েছিলে নাকি? হ্যাঁ আমি দার্জিলিং গেছিলাম তা তুমি গেছিলে কোথাও? আমি গেছিলাম বলতে ধর আমাদের office থেকে একটু বেড়াতে নিয়ে গেছিল picnic তারপর আরো বন্ধুদের সাথে গিয়েছিলাম। তারপর আমাদের গ্রাম অনেক বন্ধু ছিল যেগুলো পাড়ার বন্ধু থাকে ওগুলো ওদের সাথেও গিয়েছিলাম। বুঝলে? তা তুমি বল দার্জিলিং কেমন জায়গাটা?

দার্জিলিং তো তুমি হয়ত একটু ও মানে শুনে থাকবে যে জায়গা গুলো মানে দার্জিলিং, সিকিম, গ্যাংটক ও ও~ ওই অঞ্চলে যে সমস্ত জায়গা গুলা জানো যে ওটাতে শীত একটু বেশি মানে বেশি সময় ধরে কিন্তু ব্রাজ করে মানে আমাদের এদিকে এদেশে শীতটা কেমন মানে ধর দু’মাস কী তিন মাস থাকে কিন্তু ওদিকে এটা বেশি থাকে মানে ধর বারোটা মাস তো মানে একবছর। তো এখানে দেখবে আট মাস ধরে কিন্তু পুরোটাই শীত বাকি চার মাস হয়ত শীতের প্রকোপ কম থাকবে মানে গ্রীষ্ম হয় সেটা বলবো না মানে শীতের পকপটা কিন্তু কম থাকে মানে একটু আর ধর এখানে গরম নেই ওটাই বুঝলে তো? আর তুমি তো জানোই যে পার্বত্য অঞ্চল খুব সুন্দর একটা দৃশ্য কিন্তু ওখানে গেলে কিন্তু খুব ভালো লাগবে। তা তুমি এই যে ঘুরতে গেছিলে মানে picnic তা সেটা কোথায় গেছিলে মানে কেমন জায়গাটা? আমকে বল সে সম্পর্কে। হ্যাঁ তুমি picnic যদি বলতে চাও আমি ঘুরতে গিয়েছিলাম পুরা familyর সাথে গিয়েছিলাম যেটা হচ্ছে পুরী। যেটা উড়িষ্যায় আছে যেটা পুরী জগন্নাথ মন্দির। হ্যাঁ ওটাতো খুব ভালো একটা তীর্থস্থান বলে আমি শুনেছি দেখ ও মানে আমার যাওয়া হয়নি পুরী তবে এর যাব ভাবছি আরকি যে এবছর তো আর হল না আহ পরের বছর যদি তুমি যাও তো তোমার সাথেই যাব। ও তা তুমি যদি যাও তালে আমাদেরকে বলবে ঠিক আছে? তা বলছি পুরী সম্পর্কে আমায় একটু বল মানি কেমন ঘুরলে জায়গাটা কেমন? হ্যাঁ বলছি। মানে আমরা গিয়েছিলাম ধর একটা travel agency র মাধ্যমে মানে একটা bus ছেড়েছিল আমাদের এখানে। ও গিয়ে তারপর? তারপর ধর ওখানে গিয়ে ওদের সে ওদের একটা জায় ওরাই সব থাকা খাওয়া ওদের পুরোটা ওদের উপর depend ছিল বুঝলে? মানে ওরা পুরো contact করে নিছিল মানে আমাদের আমরা ‍দুজন গিয়েছিলাম। মানে আমি আমার আর sorry আমি আর আমার wife. ও মেয়েটাকে নিয়ে যাও নি? না তখন মেয়ে হয়নি। মেয়েতো ধর এইতো ছ’মাস বয়স মেয়ের বুঝলে? ও এটি বল যে দু’জনে তারপর?

দুটো seat ফাঁকা ছিল এবার যে travel agency করে মানে বন্ধুর মতনই বলতে গেলে সে বলছে তুই চল। দিয়ে বললাম দেখ আমার একটু মানে প~ একটু problem ছিলো। m~ money problem. হ্যাঁ সেটাতো ধর থাকবেই। না? এখন ধর নতুন বিয়ে হয়েছে খরচাপাতি হচ্ছে আহ কাজও ঠিক মত চলছেনা এই সময়টাতে তাই কী না? সেটাই সেটাই। দিয়ে বন্ধুরা বললো তো চল না আমি ঠিক ব্যবস্থা করে দিচ্ছি ও বললো। দিয়ে ধর ও যদি ছ’হাজার করে seat ছিলো মানে per head. হ্যাঁ তা আমি বলছি তোমায় এখানে একটা দাঁড়াও মানে একটা কথা বলে নিই। তা ছ’হাজার করে যে মানে তোমাদের দু’জনের তালে বারো হাজার মানে সেটা কী ওখানে যাওয়ার জন্য বারো হাজার টাকাটা নিয়েছিল না ওর মধ্যে যাবতীয় খাওয়া দাওয়া ঘোরা সবকিছুই মানে ওর সাথে attached ছিল? না ধর ছ’হাজার মানে পুরো package ঘোরা থাকা খাওয়া মানে পুরো তোমাকে পুরী তারপরে আরো যেগুলা মায়াবন তারপরে উড়িষ্যার চিড়িয়াখানা যত যা আছে সব ঘুরাবে ওরা। ঠিকাছে?

হ্যাঁ। পুরো package ছ’হাজার। ও তা এবার ধর মানে যে থাকার জায়গা সেটা সেটা কী ওর মধ্যে থাকছে? হ্যাঁ। থাকার জায়গারও থাকছে কিন্তু ওটা ওরা থাকতে দিচ্ছে কোন জায়গা বলছি তোমাকে যেগুলো সে এই হয় না শালা যেটা বলে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। তা বল তা

থাকতে অসুবিধার উম মুখে পরতে হয়েছিল তাই কী না? হ্যাঁ হ্যাঁ অসুবিধার মুখে তো পরতে হয়েছিল কারণ দেখ ওগুলো bathroom বা কী বলবো মানে বাইরে গেলে bathroom টা একটা main মনে হয় কী বলবো একটা অসুবিধা হয়ে দাঁড়ায় কারণ আমাদের ছেলেদের কোন ব্যপার না কিন্তু একটা মেয়েদের bathroom অবশ্যই একটা ভালো চাই কারণ বুঝতে পারছো তুমি। হ্যাঁ সেটা দেখ মানে তোমার tour ই বল বা তোমার বাড়িতেই বল bathroom কিন্তু ভাই এখন মানে চাই কারণ এই বর্তমান সময়ে বাস করতে গেলে বুঝতেই পারছ community এর চারিদিকে লোকজন মানে কেউ তো আর এরকম সঠিকভাবে থাকি না কার মনে কী আছে না আছে? কে ভাবে কিরম ভাবে দেখে কাকে কী চোখে সেটার কিন্তু bathroom তো প্রয়োজন এবার বাইরেই বল বা ঘরেই বল সেটাই, কারণ bathroom না হলেএকটা পরিবেশ খারাপও সৃষ্টি হয়েছে ধরুন একটা মেয়ে যদি ধর বাইরে চান করে তাহলে তো একটা খারাপ দেখায় না? কারণ এখনকার সমাজ সেরকম তো আর নেই। হ্যাঁ দেখ সেটা একটা ঠিক বলেছো এবার আর বুঝতেই পাচ্ছো মানে net internet এর যুগ দেখতেই পাচ্ছো তুমি হয়ত খবরে এরকম শুনবে যে ওই একটা মেয়ের video viral হল ও একটা ছেলের video viral হল মানে তুমি কিন্তু অনেক খবর হয়ত শুনবে এ~ এই গুলো আবার যখন ধর হয়ে যায় না বা শুনি না তখন তা একটা মেয়ের বা একটা ছেলের উপর দিয়ে যে কী কী রকম মানে একটা পভাব ফেলে সেটা তো তুমি নিশ্চই জানো হয়ত তারা সেসব থাকতে না পেরে সইতে না পেরে কিন্তু আত্মহত্যার পথ বেছে নিবে। সেটাই। সেইজন্য ধর bathroom অবশ্যই দরকার তারপর আর ধর ধর্মশালাতে যে room গুলো দেয় ধর এবার বাইরে গেলে তুমি mobile টা must নিয়ে যাবে কারণ যোগযোগের মাধ্যম একটা বিশেষ করে

ও মানে মানে তোমাদেরকে যে room গুলো দেয়া হয় মানে তুমি যেখানে গেছিলে আরকি পুরীতে তা একটা room এর মধ্যে কী যত তোমরা গেছিলে সবাই মানে একটা room এর মধ্যেই ছিলে? সবাই না ধর একটা room এ দ~ দশটা ছেলে লোক আটবে তো দশটা দিচ্ছে বুঝতে পারলে?

কিন্তু এরাম করে একটু অসুবিধা হয়েছিল ঘুমাতে একটু অসুবিধা।

হ্যাঁ তারপর charger mobile এ ~ এসব দিয়েও একটু অসুবিধা হয়েছিল। হ্যাঁ সেটা ধর হবেই কারণ, দেখ তুমি তোমার বাড়িতে তুমি আর তোমার আহ মানে স্ত্রী দু’জন মিলে হয়ত একটা room এ থাকো কিন্তু ওখানে ধর একটা room এর মধ্যে দশজন আবার তুমি বলছো room এর এ যে quality খুব ভালো না বলছো তারপরে charging point ভালো না। electricity তার ভালো না bathroom ভালো না এগুলো তো সাধারন মানুষ সম্ম মানে সমস্যার মধ্যে পরতে হবে। এটা তো স্বাভাবিক ব্যপার, তাই না বল ? হ্যাঁ সেটাই এবার ধর আমি প্রথমবার গিয়েছি ধর আমার তো তখন অত জানা ছিল না। এবার ধর এখন যদি আমি যাই এখন তো আমি travel agencyর মাধ্যমে যাব না। কারণ আমি train ধরবো ওখানে গিয়ে একটা lodge বা hotel এ থাকবো। কোনো সমস্যা থাকবে না বুঝলে? হ্যাঁ সেটাই কিন্তু সবথেকে বেশি ভালো হবে হয়ত তোমার খরচাটা একটু দেখবে সেদিক দিয়ে একটু বেশি পরল কিন্তু তুমি কিন্তু খুব ভালোভাবে গিয়ে একটা ভালো পরিবেশে কিন্তু তুমি ঘুরতে পারবে এ বা ভালোভাবে থাকতে পারবে। এবার কিছু কেনা-কাটা করতে পারবে নিজের মতন তুমি পুরো কিন্তু ভাই তুমি থাকতে পারবে।

সেটাই। তারপর ধর মানে travel agency রা কী করে ধর সকাল হল মানে খাবারটা দিল।

সবাইকে বলবে চল চল তাড়াতাড়ি চল bus চলে এসছে। মানে ওরা ধর কোথাও ঘুরতে নিয়ে যাবে তোমাকে, সেই তাড়াতাড়ি যাওয়া তাড়াতাড়ি দেখবা তাড়াতাড়ি আসবা। মানে একটু time দিয়ে ওরা দেখাবে না, বুঝলে?

তাহলে তো না যাওয়াটাই স্বাভাবিক ওদের সাথে এটাই আহ কিন্তু আমার মনে হচ্ছে। মানে তোমার কাছ থেকে যতটুকু আমি শুনলাম। সেটাই কারণ আমি travel agencyর মাধ্যমে গিয়ে ঐ problem টা face করেছি। তবে আমার মনে হয় তুমি যদি একলাই যাও ধর, তোমার wife, তুমি বা আরো দুটো বন্ধু মিলে, বন্ধুর wife মিলে তাহলে কী হবে ধর তুমি গেলে চার পাঁচ ছয়জন মিলে। ছয়জন মিলে তিনটা room ভাড়া করে নিলে তিনজন তারপর তো সমুদ্র beach আছে এই সবগুলো তো ঘুরতে যাওয়ার time আছ~ লাগবে না? হ্যাঁ দেখ খুব একটা ভালো কথা বলেছ তুমি। আমি যদি কোনোদিন যাই তাহলে তোমার কাছ থেকে যা শুনলাম মানে travel agency র মাধ্যমে তো কোনোদিন যাবোই না মানে তুমি যে সমস্ত সমস্যার সম্মুখীন হয়েছ হয়ত আমি যদি হয় তাহলে আমার তো মন খারাপ লাগবে যে না আহ রাজকুমার আমায় বলেছিল ঐ যে ওখানে গিয়ে ওরকম সমস্যা হচ্ছে । তাহলে আমি এটা কোনোদিনই যাব না মানে travel agencyর মাধ্যমে। যদি কোনো urgent হয় বা কখনো যদি যাই তোমার সাথে contact করবো দুজন মিলে আমরা যাব আমরা দু’টো room নিয়ে just ভালোভাবে থাকব ঘুরব।

সেটাই। কারণ তুমি যদি নিজে থেকে যাও বা নিজের মানে নিজে train এ গিয়ে ওখানে lodge ভাড়া করে থাক তাহলে ঘোরাঘুরি সবকিছু তো তোমার উপর depend তুমি যতটা time নিয়ে দেখবে ঠিকাছে? মানে বেশ ভালো।

হ্যাঁ এটা একটা তুমি ঠিক বলেছো। মানে নিজের মতন করে কিন্তু আমরা এই পরিবেশে মানিয়ে নিতে পারব বা নিজের মতন করে চলব মানে আমাদেরকে কেউ কিছু বলার থাকবে না। যেমন যেটা আহ ইচ্ছা আমরা হয়ত পাঁচদিন থেকে দশদিন থাকতে পারি কিংবা একটা জায়গাতে আমরা আহ একঘন্টা যেখানে ঘুরতাম সেখানে আমরা পাঁচঘন্টা ‍ঘুরতে পারি। এরকম করে কিন্তু আমরা অনেকটা সময় কিন্তু মানে কাটিয়ে আসতে পারি। সেটাই। তারপর ধর আমি আরেকটা problem হয়েছিল আমার কোনটা বলছি, ধর আমরা সমুদ্রে স্নান করতে গেলাম। ও হ্যাঁ দিয়ে বল? দিয়ে ধর সমুদ্রে স্নান করতে গেলে প্রথমবার গিয়েছি বুঝতেই পারছো। সমুদ্রে সৈকতে বা ঢেইয়ে একটা তুমি যদি চান করতে লাগ প্রায় দু’ঘন্টা তিন ঘন্টা কেটে যাবে তুমি বুঝতে পারবে না কারণ মানে এত লোক এত tourist ওখানে।

ধর বটেই। প্রথমবার প্রথমবার ধর প্রথম একটা জায়গায় তুমি ঘুরতে গেছিলে ঠিকাছে সেখানে তুমি যে সমুদ্র দেখতে গেলে সমুদ্রতে চান করলে এটা তো স্বাভাবিক লোভনীয় ব্যপার হয়ে দাঁড়ায় না? তাই না সমুদ্রে চান করাটা? হ্যাঁ একদম লোভনীয় ব্যাপারই বটে। দিয়ে ধর ঐ ওরা phone করছে travel agency তে তোমরা তাড়াতাড়ি এসো আমরা এখানে যাবো মানে মায়াবন না কী একটা আছে ওখানে। ওখানে দেখতে যাব তো তোমরা সবাই মিলে এসো তাড়াতাড়ি। এই যে এগুলো ধর মানে একটা জায়গায় গিয়ে যদি বারবার phone করে তোমাকে যে এসো এসো সেই জায়গাটার মজাটা তুমি পাবে না বুঝলে। হ্যাঁ দেখ ওটা একটাঠিক মানে এটাতে এইজন্যই তো তোমায় বলছি মানে পরবর্তিকালে আমরা যদি কখনো যাই তো travel agencyর মাধ্যমে যাব না। গেলে তোমার সাথে একটা contact করলাম আমরা, তুমি তোমার অসুবিধা হল, তুমি বললে না আমি যেতে পারছি না। তাহলে হয়ত আমি একাই কোনো রকমভাবে কোনো একটা সাহায্য নিয়ে friend বা কিছু কারো মত পরামর্শ নিয়ে হয়ত গেলাম নতুবা একটা ভালো মানে একাই একাই গিয়ে মানে খুব ভালো travel agency বাদ। নিজের মতন কিন্তু ঘুরতে পারব আমরা তাই না?

হ্যাঁ মানে direct পুরী মন্দির জগন্নাথ মন্দির ওখানে না আহ একটু অনেকটু আগে মানে ধর চার kilometer আগে একটা stoppage এর মতন জায়গা আছে। সেটা bus stand সেখানে গিয়ে

আবার হ্যাঁ বলছি। তোমাকে ওখান থেকে আবার sea হোক বা যাই হোক a~ auto ওখান থেকে আবার তোমাকে ভাড়া করে নিয়ে ওখানে নিয়ে যাবে কিন্তু নিয়ে যাবে ওরাই।

এইগুলা একটা problem ধরো এই journey টা একটা বিশাল ঠিকাছে। হ্যাঁ সেটা দেখ তুমি একটা ঠিকই কথা বলেছো মানে প্রথমদিন তোমাদের bus এ করে নিয়ে যাচ্ছে, সেখান থেকে তোমাদেরকে auto তে নিয়ে যাচ্ছে মানে একটা journey তো হচ্ছে, এটা বলছি তোমাদের যে মানে tour টা ছিল মানে যে travel agencyর মাধ্যমে তোমরা গেছিলে তো এটা totally তোমরা কতদিন ছিলে ওই tourটাতে?